নমস্কার বন্ধুগণ linux general purpose utilities সংক্রান্ত এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি
in tutorialতে আমরা linuxin কিছু সর্বাপেক্ষা মৌলিক of এখনও প্রচুরভাবে ব্যবহৃত র্নিদেশাবলীর সঙ্গে পরিচিত হব
the আপনাকে linuxa কাজ শুরু করতে উত্সাহিত করবে
লক্ষ্য করবেন the linuxwe command case sensitive হয়
সমস্ত র্নিদেশাবলী এবং তাদের options এখানে ছোট হাতের অক্ষরে আছে অন্যথায় সেটি উল্লেখ করা আছে
প্রথমে আমরা echo command দেখব এই command screenএ কিছু বার্তা প্রদর্শন করতে ব্যবহার করা হয় terminal গেলাম
terminal খোলার একটি সাধারণ প্রক্রিয়া অন্য একটি tutorial আগেই ব্যাখ্যা করা হয়েছে
prompt এ echo space hello world লিখে enter টিপুন
এইটি screenএ hello world লেখাটি prints করে
echo command কে আমরা কোনো variable we মান জানার জন্য ব্যবহার করতে পারি
prompt এ echo space dollar বড় হাতের অক্ষরে shell লিখে enter টিপুন
বর্তমানে যে shellthe ব্যবহার করা হচ্ছিল সেটি এখানে দেখা যাচ্ছে
আমরা echo command সঙ্গে escape sequence ব্যবহার করতে পারি
for জন্য আমরা linux ee hyphen e option ব্যবহার করব
সাধারণ escape sequenceগুলি হল ট্যাব এর জন্য \t নতুন line এর জন্য \t এবং \t escape sequenceএর দ্বারা echo কমান্ডএর আউট পুটer pore prompt একই linea দেখানো হয়
যদি কিছু এন্টার করার পূর্বে আমরা একটি prompt চাই তাহলে এটি ব্যবহার করতে হবে prompta লিখুনecho space minus e single quote এর মধ্যে enter a command back slash c এবং এন্টার টিপুন
enter the command লেখাটির পর একই line prompt দেখা যাচ্ছে
আপনি জানতে চাইতে পারেন linux kernel এর কোন সংস্করণ আপনি চালাচ্ছেন
এটি এবং আরো অনেক অন্যান্য বৈশিষ্ট্য জানতে prompt we uname space hyphen r লিখে enter টিপুন
আপনার username জানতে prompt এ who space am space i লিখে enter টিপুন
যদি আপনার সিস্টমa একাধিক user থাকে তাহলে who command বর্তমান সমস্ত ব্যবহারকারীদের তালিকা এবং কার্যবিবরণী দেখায়
আপনার login password কখনও কখনও পরিবর্তন করার প্রয়োজন হতে পারে
এই জন্য passwd command আছে prompt we লিখুন
এটি আপনার বর্তমান password জিজ্ঞাসা করছে
আমি এখানে আমার system এর বর্তমান password টাইপ করব
যখন আপনি এটি সঠিকভাবে enter করবেন তখন আপনাকে আপনার নতুন password লিখতে have এবং তারপর সেটি নিশ্চিত করার জন্য আরো একবার লিখতে have
কিন্তু বর্তমান password ভুলে গেলে কি করব
then বর্তমান password না জেনেও password পরিবর্তন করা যাবে সেইটি কেবল মূল ব্যবহারকারীর দ্বারা করা যাবে
মূল ব্যবহারকারী হল অতিরিক্ত অধিকারপ্রাপ্ত একজন বিশেষ ব্যক্তি
মূল ব্যবহারকারীকে windows administrator statusপ্রাপ্ত ব্যবহারকারীর সাথে তুলনা করা যেতে পারে
আমরা system we তারিখ এবং সময় জানতে চাইতে পারি we জন্য আমাদের কাছে date command আছে
terminal date কমান্ড লিখুন এবং enter টিপুন
এইটি আপনাকে বর্তমান সময় এবং তারিখ দেখাবে
দেখতে পাচ্ছেন date command তারিখ এবং সময় দুটিis দিচ্ছে dateএর অনেক উপযোগিতা আছে এবং এর অনেক অপশন রয়েছে
prompt এ date space যোগ চিহ্ন শতকরা চিহ্ন বড় হাতের অক্ষরে t লিখে enter টিপুন
এইটি আমাদেরকে ঘন্টা minutes এবং seconds hh: mm: ss ফরম্যাটএ সময় দেখায়
prompt এ date place plus শতকরা চিহ্ন ছোটো হাতের অক্ষরে h লিখে enter টিপুন
এইটি মাসের name দেয়
promptএ date space plus শতকরা চিহ্ন ছোটো হাতের অক্ষরে m লিখে enter টিপুন
এইটি numerical ফরম্যাটে matchthe দেয় এখানে february মাসের জন্য ০২ দেখা যাচ্ছে আপনি যে output পাচ্ছেন তার সাথে এটিকে মেলান
prompt এ date space যোগ চিহ্ন শতকরা চিহ্ন ছোটো হাতের অক্ষরে y লিখে enter টিপুন
এইটি বর্তমান বছরের শেষ দুই অংক দেখায়
উদাহরনস্বরুপ promptwe date space যোগ চিহ্ন double quotes we শতকরা চিহ্ন ছোটো হাতের অক্ষরে h শতকরা চিহ্ন ছোটো হাতের অক্ষরে y লিখে enter টিপুন
এইটি এখানে february ১১ দেখাচ্ছে
date commandএর সাথে অপর একটি সম্পর্কযুক্ত command calcal command এইটি আপনাকে যেকোন বছরের যেকোন মাসএর calender দেখতে সাহায্য করে
বর্তমান মাসএর calendar দেখতে prompt এ cal লিখে enter টিপুন
যেকোন মাসের calendar দেখতে promptএ cal space ১২ space ২০৭০ লিখে enter টিপুন
এইটি december ২০৭০এর calendar দেখায়
পরবর্তী আলোচনার পূর্বে files এবং ডিরেক্টরীর সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করা যাক
linuxa প্রায় সবকিছুই একটি file in প্রশ্ন হল একটি file আসলে কি
দৈনন্দিন জীবনে file হল in একটি বস্তু যেখানে আমরা আমাদের documents এবং কাগজ সংরক্ষণ করে রাখি অনুরূপভাবে linuxa একটি file হল তথ্য সংরক্ষণ করার জন্য একটি ধারক
এবার জেনে নেওয়া যাক directory কি
একটি directoryকে files এবং অন্যান্য sub directories এর সংগ্রাহক হিসেবে ভাবা যেতে পারে
directory filesগুলিকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গুছিয়ে রাখতে সাহায্য করে
এইটি windowsএর একটি folders এর মতন
linux কম্পিউটারa আমরা যখন login করি তখন আমরা home directory তে থাকি home directory দেখার জন্য prompta echo space dollar বড় হাতের অক্ষরে home লিখে enter টিপুন
পরবর্তী command the বর্তমান directorythe আমরা কাজ করছি সেটি দেখতে সাহায্য করে pwd অর্থে present working deroctory বোঝায় প্রম্পটwe pwd লিখে enter টিপুন
directory কি ত়া জেনে যাবার পর এবার আমরা জানতে চাই যে সেই ডিরেক্টরীটিতে কি কি files এবং সাবডিরেক্টরি আছে এর জন্য আমরা ls command ব্যবহার করবো
ls command লিখে enter টিপুন
outputthe লক্ষ্য করুন
files এবং সাবডিরেক্টরি সাধারনতঃ আলাদা রংএ দেখা যায়
ls একটি খুব বহমুখি command এবং এর অনেক option আছে চলুন এর কিছু আমরা দেখি prompt a ls space minus minus all লিখে enter টিপুন
এটি লোকানো filesসহ সমস্ত files দেখায় লোকানো filesগুলি একটি বিন্দুর সাথে শুরু হয়েছে
যদি আমরা কেবল fileএর নাম ছাড়াও আরও বেশি কিছু তথ্য চাই তাহলে আমাদের minus l অনশন ব্যবহার করতে হবে
command প্রম্পটএ ls space minus ছোটো হাতের অক্ষরে l লিখে enter টিপুন
এই অপশনএর বিভন্ন অংশের ব্যাখ্যা বর্তমান tutorial ব্যাপ্তির বাইরে
screena এই সমস্ত তথ্যগুলি শুধুমাত্র প্রদর্শন করার পরিবর্তে আমরা সেগুলি একটি file সংরক্ষণ করতে পারি প্রকৃতপক্ষে এই পদ্ধতিতে আমরা একটি file যেকোন command output সংরক্ষণ করে রাখতে পারি
command প্রম্পটwe লিখুন ls space minus ছোটো হাতের অক্ষরে l space right angle bracket space fileinfo
এখন সমস্ত files এবং ডিরেক্টরী সংক্রান্ত তথ্য files fileinfo named filesএ সংরক্ষিত হয়েছে
কিন্তু কিকরে আমরা এই file ভিতরের উপাদান গুলো দেখব এর জন্য আমাদের কাছে cat command রয়েছে লিখুন cat space তারপর file এর name অর্থাৎ এখানে fileinfo
in আপনি fileটির ভিতরের লেখাটি দেখতে পাচ্ছেন cat in অন্যতম প্রধান ব্যবহার হল file তৈরি করা prompt a cat space ডানকোনি বন্ধনী space file নাম লিখে enter টিপুন
যখন আমরা enter টিপি তখন commandthe ব্যবহারকারীর থেকে input জন্য অপেক্ষা করে
তাহলে এখানে কিছু লেখা যাক
এবার input শেষ বোঝানোর জন্য enter টিপুন
এখন ctrl এবং d কীদুটি একসাথে টিপুন
যদি file1 name কোনো file আগে থেকেই উপস্হিত থাকে তাহলে বর্তমান input আগের fileটিকে overwrite করে দেবে
আপনি যদি উপস্থিত fileটির শেষে নতুন লেখাটি সংযোজন করতে cat তাহলে promptএ cat space দুটি ডানকোনি বন্ধনী space file1 লিখে enter টিপুন
আলোচিত commandsগুলি ছাড়া বাকি অন্যান্য commandsগুলির আলোচনা সীমীত সময়ের জন্য করা হল না এমনকি এই সমস্ত commandsগুলিরও অনেক অপশনস আছে যেগুলি এখানে আলোচনা করা হয়েনি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
আরও বেশি তথ্য নিম্নলিখিত linkএ প্রাপ্তিসাধ্য
আমি অন্তরা এই টিউটোরিয়ালthe অনুবাদ এবং রেকর্ড করেছি শুভবিদায়